এটাতে আমি দেখতে পাচ্ছি সামনে একটা বড়ো রাস্তা এবং রাস্তার পাশের বাড়িতে ঢালাইয়ের কাজ চলছে সেখানে ঢালাইয়ের যন্ত্রপাতিও রাখা হয়েছে।